একানে অনেক সুন্দর একটি বিল্ডিং রয়েসে এই বিল্ডিং অ বিল্ডিংটি অনেকগুলি কুটি দিয়ে তৈরি করা হয়েসে।

এখানে একটি দুকান দেখতে পারছি এই দুকানে সাদা রঙের একটি বড় টেবিল রয়েছে এই দুকানে অন দুইটি কম্পিউটারও রয়েছে।

সামনে একটি টেবিল ফ্যানও রয়েছে এই দোকানের দেওয়ালে অনেকগুলি ওয়াল পেফারও রয়েসে।

এই টেবিলে অনেকগুলি ঔষধও রয়েছে এখানে আঃ কয়েকটি বোতলের ঔষুধ আর ঔষধ আবার কয়েকটি প্যাকেটের ঔষুধও রয়েছে।

এসবগুলি কালো রঙ্গের চেয়ার এখানে একজন মহিলাও রয়েসে তার মাতায় একটি টাইও বাঁধা রয়েসে।

এহানে একটি বড়ো রাস্তা রয়েছে।

ঘরের নীচে কার্পেট লাগানো রয়েসে ।

এখানে দুইজন লোকও রয়েসে লোকের সামোনে দুইটি সেলাইয়ের মেশিনও রয়েসে।

আমি এখানে একটি দুকান দেখতে পাচ্ছি এই দুকানের সামোনে অনেকগুলি লুকও রয়েসে এই দুকানের সামোন্নে কয়েকজন মহিলাও রয়েসে।

এখানে একটি চেয়ারও রয়েসে একটি ব্যাগও রয়েসে।

এই সেলুনের দেওয়ালে একটি টেবিল ফ্যানও রয়েছে।

এখানে একটি চপ্পলও রয়েসে এখানে একটি বড় আয়নাও রয়েসে।

এই গরের দেওয়ালটি সাদা রঙ্গে রঙ করা রয়েছে।

এই ট্রেঙ্কগুলির নীচে একটি সিঁড়িও রয়েসে এই ট্রেঙ্কগুলির নীচে একটি দেয়ালও রয়েসে।

আমি এখানে একজন ব্যক্তি দেখতে পাচ্ছি তার পরনে নীল রঙের জামাকাপড় রয়েসে।

আমি এখানে একটি ঘর দেখতে পাচ্ছি ঘরটি ঠিক জিম সেন্টার ।

এখানে অ কয়েকটি ছাত্র হলুদ রঙ্গের কাপড় পরে রয়েসে।

এই দোকানটিতে সামোন এই দোকানের সামোনে একটি চিরিও রয়েসে এই দোকানটি সাদা দিয়ে রং করা রয়েসে।

আমি এখানে তিনজন ব্যক্তি দেখতে পারছি একজনের সামোনে একটি বাস্কতে অনেকগুলি মাস রয়েসে এই মাসগুলির রঙ সাদা।

এখানে একটি বাঁশ দিয়ে তৈরি জুড়িও রয়েসে।